দেখে মনে হচ্ছে এটা কোনো একটা খাবারের দোকান সাইডে কালো কিছু কোল্ড্রিংসের বোতলও রাখা।

রাস্তার ওইপাশে মোর মেন রোডের এইপাশে অনেক যানবাহন দাঁড়ানো দাঁড় করানো আছে।

যাচ্ছে এবং ওই পাশে একটা উম রাস্তা মনে হয় আছে ওর মধ্যে একটা মোটরবাইকে করে দুজন লোক যাচ্ছে।

এবং অনেকটা দূর পর্যন্ত মাঠ নেই এবং মাঠের পর ছোট ছোট কিছু পাথরের টুকরো ছড়িয়ে ছিটিয়ে পরে রয়েছে।

ভিটের একপাশে পাঁচতলা একটি বিল্ডিং আছে বিল্ডিংয়ের নীচে কিছু--

পাথরের গায়ে এবং নীচে একটা মেয়ে পাথরে পিঠ লাগিয়ে--

এম বাজারের বাইরে চারজন ভদ্রলোক রয়েছেন একজন এ্যাঁ--

আরেকটা ছেলে ভিতরে প্রবেশ করছে।

উপরে খোলা আকাশ এবং নীচে দোসর নীল--

গাড়ির ভিতর একজন লোক দাঁড়িয়ে আছে গাড়ি দু'পাশে দুটা ঘর দেখা যাচ্ছে।

অ্যা রাখা আছে এবং অন্যপাশে কাঁচের বক্সের মধ্যে অনেক খাবারের জিনিস রয়েছে ফুচকাও রয়েছে।

এর এক পাশে একটি দরজা আছে ওর মধ্যে একটা পর্দা লাগানো আর দুইটা জানালা আছে যার মধ্যে কাঁচ লাগানো আছে একটা এসি আছে আর উপরে কিছু লাইট লাগানো আছে।

ছবিতে খোলা আকাশ ও নীচে একটা বড়ো বিল্ডিং দেখা যাচ্ছে মনে হচ্ছে এটা কোনো থাকার--

মাছ বিক্রেতা পু অ্যা প্লাস্টিকের উপর অনেকগুলা মাছ নিয়ে--

রয়েছে এবং দোকানের সামনে চারজন মহিলা দাড়িয়ে আছে এবং দোকানের সামনে লেখা আছে সবগুলা জিনিসের দাম পনেরো টাকা।

ছবিতে দেখা যাচ্ছে ছোট্ট একটি পাহাড় বানানো হয়েছে পাহাড়ের ওপর দিয়ে জল পড়ছে ফোয়ারের মতন এবং জলগুলা পাহাড় গড়িয়ে নীচে পড়ছে।